এবং মেকানিক -টা সেই পার্ট গুলোকে--

এই চিত্রে দেখানো হচ্ছে একটি অনেকগুলো টমেটো বিম. ঢেড়স।

এবং নানারকম গাছ এবং একটি নেট দেওয়া ঘেরা এবং পিছনে একটি বড়ো বিল্ডিং ।

এই চিত্র দেখানো হয়েছে একটি হসপিটালের দৃশ্য। এটা একটি ফ্যামেল ওয়ার্ড । এখানে একটা বেড রয়েছে।

এবং একটি ইলেকট্রিক -এর স্ট্রার্ন্সফর্মার এখানে একটা মানুষের মূর্তি স্ট্যাচু সুন্দর--

এই চিত্র দেখানো হয়েছে একটি পেট্রোল পাম্প যেখানে কিছু পেট্রোল দিচ্ছে।

এই চিত্রে দেখানো হচ্ছে একটা সকালের দৃশ্য। নদীর উপরে দু তিনটে বোট কত মানুষ এবং অনেকগুলো পাখি উড়ে বেড়াচ্ছে আর একটা মাঝি --